এটা একটা দোকানের সামনে বসার জায়গা দেওয়া আছে।

অনেক একটা বড় গাছের তলায় বসে এবং একটা মন্দিরের সামনে বসে তারা সাধনা করছে।

আশেপাশে পুরো জঙ্গল যেখানে অনেক সবুজ সবুজ গাছ দেখা যাচ্ছে।

এটা একটি বাসস্ট্যান্ড যেখানে বাসগুলো সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে তাদের গন্তব্য স্থলে গিয়ে পৌঁছানোর জন্য।

এই দোকানটাতে অনেকগুলো লাইটও দেখা যাচ্ছে এবং লাইটের মাঝখানে দুটো ফ্যানও দেখা যাচ্ছে।

এই গেটে গোলাপী রঙ দিয়ে গোলাপী রঙের কাপড় দিয়ে সাজানো হয়েছে।

বিল্ডিংয়ে কালারটা সাদা এবং বিল্ডিংটাতে একটা জানালা দেখা যাচ্ছে।

এটা খুবই সুন্দর একটা রেস্টুরেন্ট যেইখানে অনেক সুন্দর ডিজাইন করা আছে এবং অনেক সুন্দর লাইটিং করা আছে।

এইখানে কাগজ দিয়ে তৈরি অনেক রকমের ন্যাকশা দেখা যাচ্ছে।

এবং দোকানটির সামনে অনেকগুলো চিপসের প্যাকেট ক্যাকের প্যাকেট এবং দোকানটির ভিতরেও অনেকরকমের খাওয়ার আইটেম দেখা যাচ্ছে।

এগুলোর মধ্যে কিছু প্লাস্টিকের বোতল কিছু কাগজের বোতলও দেখা যাচ্ছে।

এখানে অনেকগুলো বস্তা আছে।

এখানে বিভিন্ন রকমের মাছ আছে যে--

এই জলাশয়ের মধ্যে একটা কমলা বর্ণের বোটও দেখা যাচ্ছে।

এখানে তিনজন মানুষ মিলে একটি গরুকে ওষুধ খাওয়ানোর চেষ্টা করছে।

এখানে অনেকগুলি ঝুড়ি রাখা আছে।

যার মধ্যে হলুদ রঙের ফুল গোলাপি রঙের ফুল সবুজ রঙের ফুল সাদা রংয়ের ফুল লাল রঙের ফুল এবং লাল হলুদ সাদা এই তিনটি রঙের মিশ্রিত ফুলও আছে।

রাস্তাটার মধ্যে জল জমে রয়েছে।

এবং এগুলো এখনো কাঁচা তার যার জন্য এগুলোর গায়ের রং এখনো সবুজ।

নীচে আরো দুটো ফুলদানি রাখা আছে যেগুলোতে আরো সবুজ সবুজ গাছ দেখা যাচ্ছে।